এ এটি এ_টি_এম এ_টি_এম ঘর দেখতে পেয়েসি।

বিল্ডিংগের সামনে একটি বোর্ড লাগানো আছে দেখতে পেয়েসি ।

এখানে অনেকগুলা টেমাটো দেখতে পেয়েসি।

এখানে একটি পার্ক দেখতে পেয়েসি।

এখানে একটি চশমার দোকান দেখতে পেয়েসি।

সামনে একটি অনেক বড়ো বিল্ডিং দেখতে পেয়েসি।

এখানে একটি গির্জা ঘর দেখতে পেয়েছি।

সেই মন্দিরের সামনে কয়েকজন মানুষ দেখতে পেয়েছি।

খুব সুন্দর একটি দোকান দেখতে পেয়েছি।

এখানে অনেক সুন্দর একটি হোটেল দেখতে পেয়েছি।

এখানে একটি অ্যালুমিনিয়ামের দরজার দুকান দেখতে পেয়েসি।